নমস্কার আমার প্রিয় দেশবাসী আজ আবার একবার মন কি বাতএর এই অনুষ্ঠানে আপনাদের সবার সঙ্গেমুখোমুখি হওয়ার সৌভাগ্য হয়েছে
কিছু দিন আগে ব্যাঙ্গালুরুতে একটি ঐতিহাসিক ক্রিকেট ম্যাচ হয়েছিল
আপনারা হয়তো বুঝে ফেলেছেন যে আমি ভারত আর আফগানিস্তানের টেস্ট ম্যাচের কথা বলছি
এটা আফগানিস্তানের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ ছিল আর সকল ভারতীয়দের গর্বের বিষয় যে আফগানিস্তানের এই ঐতিহাসিক ম্যাচটি ভারতের সঙ্গে ছিল
এই ম্যাচে দুপক্ষই চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেছে
আফগানিস্তানের এক বোলার রাশিদ খান এই বছর আইপিএলে খুব ভালো খেলেছিলেন আর আমার মনে আছে আফগানিস্তানের রাষ্ট্রপতি শ্রী আশরফ গণি আমাকে ট্যাগ করে নিজের ট্যুইটারে লিখেছিলেন আফগানিস্তানের লোকেরা নিজেদের হিরো রাশিদ খানকে নিয়ে অত্যন্ত গর্বিত
আমি আমাদের ভারতীয় বন্ধুদেরও ধন্যবাদ জানাই যাঁরা আমাদের খেলোয়াড়দের ক্রীড়ানৈপুণ্য দেখানোর এক মঞ্চ তৈরি করে দিয়েছেন
আফগানিস্তানের যেটা শ্রেষ্ঠ রাশিদ তার প্রতিনিধিত্ব করেছেন
তিনি ক্রিকেটের জগতে একজন সম্পদ আর এর সাথে সাথে তিনি একটু মজা করেও লিখেছেন না আমি এটা কাউকে দিতেও চাই না
এই ম্যাচটি আমাদের সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে
যদিও এটা প্রথম ম্যাচ ছিল এইজন্য মনে থাকাটা স্বাভাবিক কিন্তু এই ম্যাচ অন্য এক বিষয়ের জন্যওআমার মনে থাকবে
ভারতীয় টিম এমন একটা কাজ করেছে যেটা গোটা বিশ্বে নজিরবিহীন
ভারতীয় টিম ট্রফি নেওয়ার সময় এক বিজেতা টিম কি করতে পারে তাই করে দেখিয়েছে
ভারতীয় টিম ট্রফি নেওয়ার সময় আফগানিস্তান টিম যাঁরা প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলছে তাদের আমন্ত্রণ জানায় আর একসাথে ফোটো তোলে
স্পোর্টসম্যান স্পিরিট ও স্পোর্টসম্যানশিপ কী হতে পারে এই ঘটনা থেকে আমরা অনুভব করতে পারি
খেলা সমাজকে একজোট করার জন্য এবং আমাদের যুবদের যে কৃতিত্ব রয়েছে তাদের মধ্যে যে প্রতিভা আছে সেটা খুঁজে বের করার উত্তম পদ্ধতি
ভারত আর আফগানিস্তানের দুই টিমকে আমার শুভকামনা আমি আশা করি ভবিষ্যতেও একে অপরের সাথে আমরা পুরো স্পোর্টসম্যান স্পিরিট বজায় রেখে খেলব আর আনন্দ করবো
আমার প্রিয় দেশবাসী এই ২১শে জুন চতুর্থ যোগদিবসে এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেছে
সমগ্র পৃথিবী একজোট নজরে এসেছে
সারা বিশ্বে লোকেরা সম্পূর্ণ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে যোগাভ্যাস করেছেন
ব্রেসিলএEuropean পার্লামেন্ট হোক নিউ Yorkএ অবস্থিত সম্মিলিত রাষ্ট্রসঙ্ঘের প্রধান দপ্তর হোক জাপানী নৌসেনার লড়াকু জাহাজ হোক সমস্ত জায়গায় লোকেরা যোগ ব্যায়াম করছেন নজরে এসেছে
সৌদি আরবে প্রথমবার যোগের ঐতিহাসিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে আর আমাকে জানানো হয়েছে অনেকগুলো আসনের ডেমনস্ট্রেশন মহিলারাও করেছেন
লাদাখের উঁচু বরফের শিখরে ভারত আর চিনের সেনারা একসাথে মিলে যোগাভ্যাস করেছেন
যোগ সকল সীমাকে অতিক্রম করে সবাইকে একত্র করার কাজ করেছে
বহু দেশের হাজার হাজার উৎসাহী লোক জাতি ধর্ম ক্ষেত্র রঙ অথবা লিঙ্গ সমস্ত প্রকারের ভেদ ভুলে এই অনুষ্ঠানকে এক বিশাল বড় উৎসবের রূপ দিয়েছে
যদি সমগ্র পৃথিবীর লোকেরা এত উৎসাহের সঙ্গে যোগ দিবসএর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তবে ভারতে এর উৎসাহ অনেক গুণ কেন হবে না
দেশ গর্বিত হয় যখন একশো পঁচিশ কোটি লোক দেখেন আমাদের দেশের সেনারা জল স্থল আর অন্তরীক্ষ তিন জায়গাতেই যোগের অভ্যাস করছেন
কিছু বীর সেনা
ডুবোজাহাজে যোগ করেছেন আবার কিছু সেনা সিয়াচেনের বরফ ঢাকা পাহাড়ের মাথায় যোগাভ্যাস করেছেন
বায়ুসেনার আমাদের যোদ্ধারা আকাশের মাঝে মাটি থেকে ১৫ হাজার ফুট উঁচুতে যোগাসন করে সবাইকে স্তম্ভিতকরে দিয়েছেন
দেখার মতো দৃশ্য ছিল এঁরা উড়োজাহাজে বসে নয় হাওয়ায় ভেসে ভেসে যোগ করছিলেন
স্কুল হোক কলেজ হোক অফিস হোক পার্ক হোক উঁচু বাড়ি হোক বা খেলার মাঠ সব জায়গায় যোগাভ্যাস হয়েছে
আমেদাবাদের এক দৃশ্য মন্ত্রমুগ্ধ করার মতো ছিল সেখানে প্রায় ৭৫০ দৈহিক প্রতিবন্ধী
বোনেরা এক জায়গায় একসাথে যোগাভ্যাস করে রেকর্ড সৃষ্টি করেছেন
যোগ জাতি পন্থা আর ভূগোলের ঊর্ধ্বে উঠে বিশ্বের মানুষকে একজোট করার কাজ করেছে
বসুধৈব কুটুম্বকমএর যে অনুভূতি আমরা অতীতকাল থেকে বয়ে নিয়ে আসছি আমাদের ঋষি মুনি সন্ন্যাসীরা যার উপর জোর দেন যোগ সেটাকে আজ সঠিক প্রমাণ করে দেখিয়েছে
আমি মানি আজ যোগ এক ওয়েলনেস revolutionএর কাজ করছে
যোগের দ্বারা wellnessএর এক প্রয়াস চালানো হচ্ছে আমি আশা করি সেটা এগিয়ে যাবে
ধীরে ধীরে অনেক বেশি মানুষ যোগকে নিজেদের জীবনের অংশ হিসেবে বেছে নেবেন
আমার প্রিয় দেশবাসী মাইগভ আর NarendraModiApp দুটি appএ অনেকে আমাকে লিখেছেন যে মন কি বাতএর এই সংখ্যায় আসন্ন পয়লা জুলাইয়ের doctorস্ ডে অর্থাৎ ডাক্তার দিবস উপলক্ষ্যে আমি আলোচনা করি
খুবই সময়োচিত প্রস্তাব বিপদেআপদে আমরা ডাক্তারদের শরণাপন্ন হই সারা বছর কিন্তু পয়লা জুলাই এমন একটা দিনযেদিন আমরা ডাক্তারদের অবদান ডাক্তারদের অভিজ্ঞতাকে সম্মান করি
সমাজের প্রতি ডাক্তারদের সেবা আর সমর্পণেরজন্যে তাঁদের অকুন্ঠ ধন্যবাদ জানাই
আমরা সেইসব লোক যারা স্বাভাবিক ভাবেই মাকে ভগবানের প্রতিমূর্তি ঈশ্বরের স্বরূপজেনে পুজো করি কারণ মা আমাদের জীবন দেয় জন্ম দেয়
আর ডাক্তাররা তো আমাদের পুনর্জন্ম দেন একবারনয় অনেকবারই
একজন ডাক্তারের ভূমিকা শুধুমাত্র রোগ আর অসুস্থতা থেকে আমাদের সুস্থ করা পর্যন্তই সীমিত নয় অনেক ক্ষেত্রে তাঁরা আমাদের পারিবারিক বন্ধু হয়ে যান
তাঁরা আমাদের জীবনচর্যায় পথপ্রদর্শক তাঁরা শুধু সুস্থ করেতোলেন না আরোগ্যের পথ দেখান
একজন ডাক্তার এখন শুধু চিকিৎসক হিসেবেই দক্ষ নন তিনি আধুনিক জীবনধারায়স্বাস্থ্যের ওপর প্রভাব বিষয়ে গভীরভাবে পারদর্শী অভিজ্ঞ
ভারতীয় ডাক্তাররা আজ নিজেদের দক্ষতা আর কর্মক্ষমতারকারণে সারা বিশ্বে সুবিদিত
চিকিৎসা জগতে আমাদের ডাক্তাররা পরিশ্রমী এবং জটিল স্বাস্থ্যসমস্যার সমাধান করারব্যাপারে পরিচিতি লাভ করেছেন
মন কি বাতএর মাধ্যমে সকল দেশবাসীর পক্ষ থেকে আমি আমাদের সব ডাক্তারবন্ধুকে আগামী ১লা জুলাইয়ের ডক্টর্সডে উপলক্ষ্যে অনেক শুভকামনা জানাচ্ছি
আমার প্রিয় দেশবাসী আমরা সেইসব ভাগ্যবান যাদের জন্ম এই ভারতের ভূমিতে হয়েছে
ভারতবর্ষের ইতিহাস এতটাই সমৃদ্ধ এতটাই ঐশ্বর্যশালী যে এমন একটিও মাস বা দিন নেই যে সময়ে কোনও ঐতিহাসিক ঘটনা ঘটেনি
এই ভারতের প্রতিটিজায়গার প্রতি প্রান্তের কোনো না কোনো ঐতিহ্য রয়েছে
এই দেশের প্রত্যেকটি অংশ যুক্ত আছে কোনো মহাপুরুষ কোনো কিংবদন্তীর সঙ্গে
প্রত্যেকের অবদানই মহৎ
মাননীয় প্রধানমন্ত্রী নমস্কার
আমি ডিআর
সুরেন্দ্র মিশ্র বলছি
আমরা জানতে পেরেছি যে আঠাশে জুন আপনি মগহরআসছেন
আমি মগহরএর কাছেই গোরখপুরের একটা ছোট গ্রাম Tadwaতে থাকি
মগহরএ সন্ত কবীরএর পুণ্যসমাধিস্থল
সাম্য আর ঐক্যের বাণীর জন্যে সন্ত কবীরকে মানুষ এখনো মনে রেখেছে
সমাজের সর্বস্তরে ওঁর ভাবাদর্শকে নিয়েআলোচনা হয়
আপনার কর্মঅভিযানের ফলে এই দিশায় গভীর প্রভাব পড়বে বলে আমার বিশ্বাস
আমার সনির্বন্ধ অনুরোধ এই বিষয়ে ভারত সরকারের নানান কর্মপরিকল্পনা বিষয়ে আমাদের অবহিত করুন
আপনার ফোনের জন্যে ধন্যবাদ
হ্যাঁ আমি ২৮ তারিখে মগহর যাব
আমি যখন গুজরাটে ছিলাম আপনি নিশ্চয়ইগুজরাটের কবিরওয়াদ জায়গাটি ভালোভাবে জানেন সেই সময়ে আমি ওখানে সন্ত কবীরের পরম্পরায় যুক্ত যাঁরা তাঁদেরজন্যে এক বিরাট জাতীয় অধিবেশনের আয়োজন করেছিলাম
আপনারা কি জানেন কবীরদাসজী কেন এই মগহরএ গিয়েছিলেন সেই সময়ে একটি প্রচলিত ধারণা ছিল যে যার মগহরএ মৃত্যু হয় তিনি স্বর্গে প্রবেশ করতে পারেন না
বরঞ্চযাঁরা কাশিতে দেহত্যাগ করেন তাঁরাই স্বর্গে যান
মগহরকে অপবিত্র মনে করা হতো
কিন্তু সন্ত কবীরের এই ধারণায় কোনোবিশ্বাস ছিল না
নিজের সমকালের এই অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে ভাঙবার জন্যেই সন্ত কবীর মগহরে সমাধিস্থ হন
নিজেরকবিতা সাখি আর দোঁহার মাধ্যমে সন্ত কবীর সামাজিক সাম্য শান্তি আর ভ্রাতৃত্বের কথাই বলেছেন বারে বারে
যা ছিলওঁর জীবনের আদর্শ
কবীরের রচনাতে সেই আদর্শই আমরা দেখতে পাই আর আজকের যুগেও সেই বাণী সমান ভাবে প্রেরণাযোগায়
ওঁর একটি দোঁহা থেকে বলি
কবীর সোঈ পীর হ্যায় জো জানে পর পীর
জো পর পীর ন জান হি সো কা পীর মে পীর
অর্থাৎ প্রকৃত সাধক তিনিই যিনি অন্যদের দুঃখ জানতে পারেন বুঝতে পারেন
যিনি অন্যের দুঃখকষ্টকে বোঝেন না তিনি নিষ্ঠুর
কবীরদাসজী সামাজিক সমন্বয়ে বিশেষ জোর দিয়েছিলেন
তিনি তাঁর সময়ের থেকে এগিয়ে ভাবতেন
যে কালে সমগ্র বিশ্বে মানবিকতার অবনতি ও সংঘর্ষের পরম্পরা চলছে সেই সময়ে তিনি শান্তি ও সম্প্রীতির বাণী প্রচার করেন এবং মানবজাতিকে একত্রিত করে মতানৈক্য দূর করার কাজ করেছিলেন
জগমে বৈরি কোঈ নেহি জো মন শীতল হোয়
ইহ আপা তো ডাল দে দয়া করে সব কোয়
আরেক দোঁহায় কবীরদাসজী বলছেন
যাঁহা দয়া তহঁ ধর্ম হ্যায় যাহাঁ লোভ তহঁ পাপ
যাহাঁ ক্রোধ তহঁ কাল হ্যায় যাহাঁ ক্ষমা তহঁ আপ
তিনি বলেছেন জাতি না পুছো সাধু কী পুছ লিজিয়ে জ্ঞান
সকল মানুষের কাছে তিনি আবেদন রেখেছেন যে তাঁরা যেন কোনও মানুষকে ধর্ম বা জাতপাতের নিরিখে বিচার না করে তাকে তাঁর জ্ঞানের নিরিখে মান্যতা দেন এবং তাঁকে সম্মান করেন
তাঁর এই অমূল্য বাণী আজ এতদিন পরেও একইভাবে প্রভাব বিস্তার করে এখন যখন আমরা সন্ত কবি কবীরদাসজী সম্পর্কে কথা বলছি তখন ওঁর এক দোঁহার কথা মনে পড়ছে
যেখানে কবীরদাসজী বলেছেন
গুরু গোবিন্দ দোঔ খড়ে কাকে লাগু পায়
বলিহারি গুরু আপনে গোবিন্দ দিয়ো বতায়ে
এটাই হচ্ছে গুরুর মহানতা এবং এরকমই একজন গুরু হচ্ছেন জগৎগুরু গুরু নানক দেব
যিনি কোটি কোটি মানুষকে সত্যের পথ দেখিয়েছেন যা আবহমান কাল ধরে মানুষকে প্রেরণা দিয়ে আসছে
গুরু নানকদেবজী সমাজে জাতিগত ভেদাভেদকে নির্মূল করতে চেয়েছেন এবং সব মানুষকে একই মানবজাতির সদস্য হিসেবে মেনে নিয়ে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার শিক্ষা দিয়েছেন
তিনি বলতেন গরীব ও অভাবী মানুষের সেবাই ভগবানের সেবা
তিনি যেখানেই গেছেন সমাজের ভালো করার লক্ষ্যে অনেক উদ্যোগ নিয়েছেন
সামাজিক ভেদাভেদ ভুলে খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছেন যেখানে জাতিধর্মসম্প্রদায় নির্বিশেষে স্বচ্ছন্দে খাবার খেতে পারেন
গুরু নানকজীই পংক্তিভোজন ব্যবস্থার শুরু করেছিলেন
২০১৯এ গুরু নানকদেবজীর ৫৫০তম প্রকাশ পর্ব উদ্যাপিত হবে
আমার আবেদন আসুন আমরা সবাই মিলে উৎসাহ এবং আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানে সামিল হই
আপনাদের সকলের কাছ থেকে আমি আশা করছি গুরু নানকদেবজীর ৫৫০তম প্রকাশ পর্ব পুরো দেশে এবং সমগ্র বিশ্বে কীভাবে উদ্যাপিত হবে নতুন নতুন পরিকল্পনা কী হবে নতুন সংকল্পগুলি কী হবে এইসব বিষয়ে আমরা চিন্তাভাবনা করি প্রস্তুতি নিই এবং গর্বের সঙ্গে আমরা এই প্রকাশ পর্বকে প্রেরণা পর্ব হিসাবে পালন করি
আমার প্রিয় দেশবাসী ভারতের স্বাধীনতা আন্দোলন অনেক দীর্ঘ অনেক বড় খুব গভীর
অসংখ্য শহীদের ইতিহাস
পাঞ্জাবের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আছে এমনই আর একটি ইতিহাস
২০১৯এ জালিয়ানওয়ালাবাগের সেই ভয়াবহ ঘটনা যার ১০০ বছর পূর্ণ হতে চলেছে
সেই ঘটনা যা মানবতাকে লজ্জিত করেছিল
১৯১৯ সালের ১৩ এপ্রিল সেই কালোদিনকে কেউ ভুলতে পেরেছে যখন শক্তির অপব্যবহার করে নিষ্ঠুরতার সমস্ত সীমা পার করে নির্দোষ নিরস্ত্র এবং নিরীহ সাধারণ মানুষের উপর গুলি বর্ষিত হয়েছিল
এই মর্মান্তিক ঘটনার ১০০ বছর পূর্তি হতে চলেছে
কিন্তু এই ঘটনা যে শাশ্বত বার্তা দিয়েছে তা আমরা সবসময় মনে রাখব সেটি হল হিংসা ও হানাহানির মধ্যে দিয়ে কখনও কোনও সমস্যার সমাধান করা যায় না
শান্তি অহিংসা ত্যাগ ও বলিদানেরই সর্বদা জয় হয়
আমার প্রিয় দেশবাসী দিল্লির রোহিনীর শ্রী রমণ কুমার নরেন্দ্রমোদি মোবাইল অ্যাপএ লিখেছেন আগামী ৬ই জুলাই ড শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন এবং তিনি চান মন কি বাতএর এবারের পর্বে ড শ্যামাপ্রসাদ মুখার্জির সম্বন্ধে আমি দেশবাসীর সঙ্গে কথা বলি
রমণজী সবার প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভারতের ইতিহাসের প্রতি আপনার আগ্রহ দেখে খুব ভালো লাগল
আপনি জানেন গতকাল ২৩শে জুনই ড শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস ছিল
ড শ্যামাপ্রসাদ মুখার্জি বহু বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন
কিন্তু তাঁর সবচেয়ে প্রিয় বিষয়গুলি ছিল এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন এবং পার্লামেন্টারি Affairs
খুব কম মানুষই হয়তো জানেন উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ভাইসচ্যান্সেলর ছিলেন
মাত্র ৩৩ বছর বয়সে উনি ভাইসচ্যান্সেলর হয়েছিলেন
এটাও হয়তো খুব কম মানুষ জানেন ১৯৩৭ সালে ড শ্যামাপ্রসাদ মুখার্জির আমন্ত্রণেই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে বাংলা ভাষায় বক্তব্য রেখেছিলেন
সেটিই প্রথম উদাহরণ ছিল যখন ইংরেজ শাসনকালে কোনও ব্যক্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে বাংলা ভাষায় বক্তব্য রাখেন
১৯৪৭ থেকে ১৯৫০ পর্যন্ত ড শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের প্রথম শিল্পমন্ত্রী ছিলেন এবং এক অর্থে বলতে গেলে ভারতের শিল্পোন্নতি এবং সার্বিক ভাবে ভারতের প্রগতির মজবুত ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন তাকে এক শক্তিশালী ভিত্তি এবং মঞ্চে দাঁড় করিয়েছিলেন
১৯৪৮এ স্বাধীন ভারতের প্রথম শিল্পনীতি ওঁর পরিকল্পনা ও দূরদৃষ্টির ওপর নির্ভর করেই তৈরি হয়েছিল
ড মুখার্জির স্বপ্ন ছিল শিল্পের প্রতিটি ক্ষেত্রে ভারত আত্মনির্ভর উন্নত ও সমৃদ্ধ হবে
তিনি চাইতেন ভারত বৃহৎ শিল্প গড়ে তুলুক এবং তার সঙ্গে এমএসএমএস তাঁতশিল্প বস্ত্র ও কুটিরশিল্পের প্রতিও পুরোপুরি মনোযোগ দিক
কুটিরশিল্প ও লঘুশিল্পের যথাযথ বিকাশের জন্য উনি ফাইন্যান্স এবং অরগানাইজেশন সেট আপ পেয়েছিলেন
যেকারণে ১৯৪৮ থেকে ১৯৫০এর মধ্যে এএলএল ইন্দিয়া হ্যান্ডিক্রাফটসহ বোর্ড এএলএল ইন্দিয়া হ্যান্ডলুম বোর্ড এবং খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিস বোর্ড স্থাপন করা হয়েছিল
ভারতের প্রতিরক্ষা উৎপাদনের স্বদেশীকরণের উপরও ড মুখার্জি বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন
চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ফ্যাক্টরি হিন্দুস্থান এয়ারক্র্যাফট ফ্যাক্টরি সিন্ধ্রির সার কারখানা এবং দামোদর ভ্যালি করপোরেশান এই চারটি সবচেয়ে বড় ও সফল প্রজেক্ট এবং অন্যান্য রিভার ভ্যালি প্রজেক্ট স্থাপনে ড শ্যামাপ্রসাদ মুখার্জির বিরাট অবদান ছিল
পশ্চিমবঙ্গের উন্নতির বিষয়ে উনি খুব আবেগপ্রবণ ছিলেন
ওঁর চিন্তাভাবনা বিবেকবোধ ও সক্রিয়তার ফলেই পশ্চিমবঙ্গের একটি অংশ রক্ষা করা গেছে এবং সেটি আজও ভারতবর্ষের অংশরূপে রয়েছে
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভারতের একতা এবং অখণ্ডতা
আর এই কারণেই মাত্র ৫২ বছর বয়সে তাঁকে প্রাণ বিসর্জন দিতে হয়
আসুন আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই একতার বার্তাকে মনে রাখি এবং সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মধ্য দিয়ে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাই
আমার প্রিয় দেশবাসী বিগত কয়েক সপ্তাহ ধরে আমার সুযোগ হয়েছিল ভিডিও কলের মাধ্যমে সরকারের বিভিন্ন যোজনা থেকে যাঁরা উপকৃত হয়েছেন সেই সব ব্যক্তিদের সঙ্গে কথা বলবার
ফাইল থেকে সরে এসে সরাসরি মানুষের মুখ থেকে শোনার সুযোগ পেয়েছিলাম তাঁদের জীবনে আসা পরিবর্তনের কথা
মানুষজন জানিয়েছেন নিজেদের সংকল্প সুখদুঃখের কথা উপলব্ধির কথা
আমি মনে করি এটা আমার কাছে শুধু এক সরকারী অনুষ্ঠানই ছিল না বরং এ ছিল অন্য ধরনের লার্নিং experience
আর এই সময়ে জনসাধারণের চোখেমুখে যে আনন্দ আমি প্রত্যক্ষ করেছি তার থেকে বেশি সন্তুষ্টি আর কিসে হতে পারে যখন একজন সাধারণ মানুষের কথা শুনতাম তাঁর সহজ সরল শব্দ বাচনভঙ্গী নিজস্ব অনুভবের কথা তখন তা হৃদয়কে স্পর্শ করে যেত
জেনেছিলাম সুদূর প্রত্যন্ত গ্রামে মেয়েরা কমন সার্ভিস সেন্টার থেকে কীভাবে গ্রামের বয়স্ক বৃদ্ধদের পেনসন থেকে শুরু করে সাধারণ মানুষের পাসপোর্ট তৈরিতে সাহায্য করে চলেছে
ছত্তিশগড়ের এক বোন আতা সংগ্রহ করে তার থেকে আইসক্রিম তৈরির ব্যবসা করছেন ঝাড়খণ্ডে অঞ্জন প্রকাশের মত দেশের লক্ষ লক্ষ তরুণ জনঔষধি ব্যবস্থা চালানোর সঙ্গে সঙ্গে আশেপাশের গ্রামগুলিতে গিয়ে গিয়ে সুলভে ওষুধপত্র সরবরাহ করছেন
পশ্চিমবঙ্গে যে যুবকটি দুতিন বছর আগেও চাকরি খুঁজে বেড়াচ্ছিলেন এখন তিনি সাফল্যের সঙ্গে নিজের ব্যবসাই শুধু চালাচ্ছেন না ১০১৫ জন মানুষকে চাকরি দিয়ে তাদের অন্নসংস্থান করেছেন
এদিকে তামিলনাড়ু পাঞ্জাব গোয়াতে স্কুলের ছাত্ররা এই অল্প বয়সেই স্কুলের টিংকারিং ল্যাবএ ওয়েস্ট ম্যানেজমেন্টের মত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর কাজ করছে
এই রকম অসংখ্য অনুভবের গল্প ছিল সেখানে
দেশের এমন কোনও প্রান্ত ছিল না যেখান থেকে সাফল্যের বার্তা আসেনি
আমি এই ভেবে আনন্দিত যে সমগ্র অনুষ্ঠানটিতে সরকারের সাফল্যের থেকে সাধারণ মানুষের সাফল্যের শক্তি দেশেরদশের শক্তি নতুন ভারত স্বপ্নের শক্তি সংকল্পের শক্তি আমি অনুভব করেছি
সমাজে কিছু মানুষ থাকেন যতক্ষণ তাঁরা নিরাশাব্যঞ্জক কথাবার্তা না বলেন হতাশার কথা না বলেন অবিশ্বাস তৈরির কাজ না করেন গড়ার বদলে ভাঙার রাস্তা না খোঁজেন ততক্ষণ তাঁরা শান্তি পান না
এই রকম বাতাবরণে সাধারণ মানুষজন যখন নতুন আশা নতুন উৎসাহ নিয়ে নিজের জীবনের উপলব্ধির কথা বলেন তখন তার সাফল্য সরকারের নয় তাঁদেরই প্রাপ্য
সুদূর প্রান্তের এক ক্ষুদ্র গ্রামের এক ছোট্ট মেয়ের কাহিনিও ১২৫ কোটি মানুষের জন্য প্রেরণা সঞ্চার করে
টেকনোলজির সাহায্যে ভিডিও ব্রিজের মাধ্যমে সরকারী যোজনা থেকে উপকৃত ব্যক্তিদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলি আমার কাছে ছিল অত্যন্ত মধুর ও খুবই প্রেরণাদায়ক
আর এতে কাজ করার সন্তুষ্টি তো পাওয়া যায়ই আরও বেশি কাজ করার উৎসাহ বৃদ্ধি পায়
দরিদ্র থেকে দরিদ্রতম ব্যক্তির কাছ থেকেও জীবনযাপনের নতুন উৎসাহ নতুন প্রেরণা পাওয়া যায়
আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ
আপনারা ৪০৪০ ৫০৫০ লাখ লোক এই ভিডিও ব্রিজ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন আর আমাকে নতুন শক্তি প্রদান করেছেন
আমি আরও একবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করছি
আমার প্রিয় দেশবাসী আমি সবসময় মনে করি আশে পাশে তাকালে দেখা যাবে কোথাও না কোথাও কিছু না কিছু ভাল কাজ হয়ে চলেছে ভাল করার লোকজনেরা রয়েছেন
ভালোর এই সুগন্ধ তা আমারও অনুভূত হয়েছে
কিছুদিন আগে যে ব্যাপারটি আমার দৃষ্টিগোচর হয়েছে তা হল এক অদ্ভূত সুন্দর কম্বিনেশন এতে একদিকে যেমন প্রফেশনাল আর ইঞ্জিনিয়াররা আছেন তেমনই অন্যদিকে আছেন মাঠে কাজ করা কৃষক ভাইবোনেরা
আপনাদের মনে হতেই পারে এতো সম্পূর্ণ পৃথক পেশা এর আবার সম্বন্ধ কি করে হয় আসলে ব্যাপারটা হল এই যে বেঙ্গালুরুর করপোরেট প্রফেশনালরা আইটি ইঞ্জিনিয়াররা একসঙ্গে মিলে একটি সহজ সমৃদ্ধি ট্রাস্ট তৈরি করেছেন আর কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এই ট্রাস্টকে অ্যাকটিভেট করেছেন অর্থাৎ কাজে লাগিয়েছেন
এই ট্রাস্টের মাধ্যমে এঁরা কৃষকদের সঙ্গে যুক্ত হয়েছেন যোজনা নির্মাণ করেছেন এবং কৃষকদের আয় কীভাবে বৃদ্ধি করা যায় তার সার্থক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন
চাষের নতুন নতুন পদ্ধতির সঙ্গে জৈবিক চাষ কীভাবে করা যায় এবং এক ফসলের সঙ্গে সঙ্গে অন্য ফসলও কীভাবে ফলানো যায় এই সমস্ত ট্রেনিং এই ট্রাস্টের মাধ্যমে এই প্রফেশনাল ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদদের সহযোগিতা কৃষকভাইদের দেওয়া হচ্ছে
আগে যে সমস্ত কৃষক শুধু একটি মাত্র ফসলের ওপর নির্ভরশীল ছিল যাতে ফসলও ভাল হত না আর লাভও তেমন হত না আজ তারা শুধুমাত্র একাধিক ফসলই ফলাচ্ছেন না এই ট্রাস্টের মাধ্যমে ফসলের সঠিক বিপণন করে ভালো মুনাফা লাভ করছেন
আনাজ উৎপাদনকারী কৃষকেরা এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছেন
এই ব্যবস্থায় একদিকে যেমন ফসল ফলানো থেকে বিপণন এই গোটা শৃঙ্খলে কৃষকদের মুখ্য ভূমিকা রয়েছে অন্যদিকে কৃষকদের অংশীদারীত্ব এবং লাভের মাত্রাও সুনিশ্চিত করার প্রচেষ্টা রয়েছে
ফসল ভালো তখনই হবে যখন ভালো প্রজাতির বীজের ব্যবহার হবে
এর জন্য আলাদা করে সিড ব্যাংক বানানো হয়েছে
মহিলারা এই সিড ব্যাংক দেখাশোনার কাজ করেন
এইভাবে মহিলাদেরও এর সঙ্গে যুক্ত করা হয়েছে
আমি এই সমস্ত যুবকদের এই অভিনব প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর এটা দেখে আনন্দ লাভ করছি যে প্রফেশনাল টেকনোক্র্যাট যাঁরা ইঞ্জিনিয়ারিং জগতের সঙ্গে যুক্ত তাঁরা নিজ নিজ গণ্ডি থেকে বেরিয়ে এসে কৃষকদের সঙ্গে গ্রামের সঙ্গে ক্ষেতখামারের সঙ্গে মাটির সঙ্গে যুক্ত হওয়ার রাস্তা বেছে নিয়েছেন
আমি আরও একবার দেশের যুবশক্তিকে ও তাদের এই ধরনের অভিনব প্রচেষ্টাকে যার কিছুটা হয়ত আমি জানি কিছুটা জানি না যার কিছুটা হয়ত লোকে জানে কিছুটা লোকে জানে না কিন্তু এই যে নিরন্তর কোটি কোটি মানুষ কিছু না কিছু ভালো কাজ করে চলেছেন তাঁদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা
আমার প্রিয় দেশবাসী জিএসটি ব্যবস্থার ১ বছর পূর্ণ হতে চলেছে
ওনে নেশন ওনে ট্যাক্স যা দেশবাসীর স্বপ্ন ছিল তা আজ বাস্তবায়িত হয়েছে
ওনে নেশন ওনে ট্যাক্স রিফর্ম এই ব্যবস্থার জন্য যদি আমাকে কাউকে ক্রেডিট দিতে হয় তবে আমি রাজ্যগুলিকে এই ক্রেডিট দেবো
জিএসটি কোঅপারেটিভ ফেডারিলিজমএর এক সুন্দর উদাহরণ যেখানে সমস্ত রাজ্যগুলি একসঙ্গে দেশের কল্যাণের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছিল আর তারই ফলস্বরূপ দেশে এত বড় ট্যাক্স রিফর্ম ব্যবস্থা চালু করা গেছে
এখনও পর্যন্ত জিএসটি কাউন্সিলের ২৭টি মিটিং হয়েছে ও আমরা গর্ব করতে পারি যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক চিন্তাধারার ব্যক্তিরা আলাদা আলাদা রাজ্য এমনকি পৃথক পৃথক priorityযুক্ত রাজ্যের প্রতিনিধিরা সেখানে থাকা সত্ত্বেও জিএসটি কাউন্সিলএ আজ পর্যন্ত যত সিদ্ধান্ত নেওয়া গেছে তা সর্বসম্মতিতে নেওয়া হয়েছে
জিএসটির আগে দেশে ১৭ ধরনের আলাদা আলাদা ট্যাক্স ছিল
কিন্তু এই ব্যবস্থা চালু হওয়ার পর এখন সারা দেশে একটাই কর প্রণালী
জিএসটি সততার জিত আর সততা এক উৎসবও বটে
আগে প্রায়শই করপ্রণালী নিয়ে দেশে ইনস্পেকটর রাজ চলছে এই ধরনের অভিযোগ শোনা যেত
জিএসটি আসার পর ইনস্পেকটরের স্থান আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি নিয়ে নিয়েছে
রিটার্ন থেকে রিফাণ্ড পর্যন্ত পুরোটাই বর্তমানে অনলাইনে ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে কার্যকরী হচ্ছে
জিএসটি আসার পর চেক পোস্টগুলিও বন্ধ হয়েছে আর এর ফলে পণ্য ও অন্যান্য জিনিসপত্রের পরিবহনে গতি বৃদ্ধি পেয়েছে
এতে শুধুমাত্র সময়ই বাঁচেনি সঙ্গে সঙ্গে লজিস্টিক ক্ষেত্রগুলিতেও লাভ হতে দেখা যাচ্ছে
জিএসটি সম্ভবত বিশ্বের সর্ববৃহৎ ট্যাক্স রিফর্ম ব্যবস্থা
ভারতে এত বড় ট্যাক্স রিফর্ম সফল হয়েছে কারণ দেশের জনসাধারণ এই ব্যবস্থাকে গ্রহণ করেছেন আর এই জনশক্তি জনগ্রাহ্যতাই জিএসটির সাফল্য সুনিশ্চিত করেছে
সাধারণভাবে মনে করা হয় এত বড় আকারের রিফর্ম এত বিপুল জনসংখ্যা সম্পন্ন এত বড় দেশে সঠিকভাবে রূপায়িত হতে ৫ থেকে ৭ বছরের সময় লাগে
কিন্তু সত্যনিষ্ঠ দেশবাসীর উৎসাহ দেশের সততার উৎসবের প্রবাহ ও জনশক্তির অংশীদারিত্বের পরিণাম হল এই যে এক বছরের মধ্যেই এই নতুন কর প্রণালী নিজের জায়গা তৈরি করে নিয়েছে স্থিতি পেয়েছে ও দরকার মতো ইনবিল্ট ব্যবস্থার মাধ্যমে নিজেকে সংশোধনও করে চলেছে
এ এক খুব বড় সাফল্য যা দেশের ১২৫ কোটি দেশবাসী অর্জন করেছে
আমার প্রিয় দেশবাসী আরও একবার মন কি বাত শেষ করতে করতে অপেক্ষা করছি পরবর্তী মন কি বাতএর
অপেক্ষা রইল আপনাদের সঙ্গে দেখা করার কথা বলার
আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ